এটি হচ্ছে একটি কলেজের গেট | সে গেট টিতে লেখা আছে এস্পনসর --

টিচার্স ট্রেনিং কলেজ পুরুলিয়া সে গেটটির কালার হচ্ছে হলুদ কালার এবং সাদা কালার এবং কালো কালার এবং গেটটির ভিতর সে কোয়ালিটি দেখা যাচ্ছে। কালার হচ্ছে তার হোয়াইট কালার ।